একটা ডাস্টবিন রয়েছে একটা চেয়ার রয়েছে।

আ একটি জিনিসকে বয়ে নিয়ে যাচ্ছে।

সাদা সাদা কি একটি দেখা যাচ্ছে উপরে আকাশ দেখা যাচ্ছে ফ্যানের মতোন একটি দেখা যাচ্ছে।

যেখানে অনেকগুলো প্যাকেট প্যাকেট রাখা আছে।

ছবিটিতে দেখা যাচ্ছে একটি হল রুম ।

এটি দেখে মনে হচ্ছে একটি রাস্তা।